ছবিতে আমি দেখতে পাচ্ছি একটি গ্রাউন্ড । সেখানে বহু মানুষ খেলাধুলা করছে। তার পাশে দেখতে পাচ্ছি একটি ওয়াল চারিপাশে গাছপালা বড় বড় উচ্চতর বিল্ডিং সেখানে দেখতে পাচ্ছি।

তার পাশে আমি দেখতে পাচ্ছি কিছু গাছপালা আর গ্রাউন্ড এর ওপরে দুতলা একটা বিল্ডিং ।

একজন দেখছি একটা কুকুরের বাচ্চা সেখানে বসে আছে। আর তারপর সে দেখছি একটি গাস। সুন্দর আলাদাই।

ছবিতে আমি দেখতে পাচ্ছি একটি ফরেস্ট -এর মাঝে কিছু হরিণ সেখানে খেলাধুলা করছে কিছু হরিণ খাওয়াচ্ছে তার মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন--